কলকাতারও এটি একটি রাস্তা যেখানে অনেক জাম আছে এবং পরস্পর গাড়ি যাচ্ছে আসছে। আ বেশিরভাগ সন্ধ্যের টাইম -এ অফিস টাইম -এ খুব ভিড় হয়ে থাকে এবং জ্যাম পড়ে । বিশেষ করে আমাদের চিংড়িঘাটা অঞ্চলের ওইদিকে।

সাধারণত আমরা কলকাতার আ রাস্তায় দুই সাইড -এই গাছ লাগাতে দেখি এবং এটা মমতা ব্যানার্জির আ বলেছে যে গাছ লাগানো --

এটি একটি জমি। যার আ আ ঘর তোলার জন্য এখানে আ উম মাটি কাটা হয়েছে এবং এখান থেকে বিম তুলে ঘর স্টার্ট করবে। যে-কোনো ঘর শুরুতে আগে মাটি কেটে বিম তোলা হয়। দেন তারপরে ঘর স্টার্ট করা হয়।

এবং ছোট ছোট গাছগুলো এই ধান পুরো ভরে যায়। এটা দেখা যাচ্ছে সবুজ গাছ পুরো আআআ আমরা যে--